রাস্তার অবস্থা কিছুটা কাদামুক্ত এবং নোংরা।

দোকানের বিভিন্ন আয়ুর্বেদিক ও স্বাস্থ্যকর পণ্য সাজানো রয়েছে।

চারপাশে গাছপালা ও ঘাস আছে।

রাস্তার পাশে কিছু গাড়ি সাইকেল দাঁড়িয়ে আছে।

বাড়ির সামনে পরিষ্কার উঠান ও কিছু গাছপালা দেখা যাচ্ছে।

দোকানটি সম্ভবত সন্ধ্যার সময় খোলা হয়েছে।

গাড়িটি একটি উঁচু কংক্রিটের ব়্যাম্পে রাখা আছে এটি সম্ভবত একটি গ্যারেজ বা সার্ভিস সেন্টার ।

ছবিতে একটি কমলা রংয়ের গাড়ি দেখা যাচ্ছে।

গাড়িটি একটি পার্কিং এলাকায় রাখা আছে।

এর সামনে একটি সাদা রঙ্গের নাম্বার প্লেট রয়েছে।

কিছু ছোট সাইকেল ছাদ থেকে ঝুলছে।

দোকানের সামনে টায়ার এবং অন্যান্য জিনিসপত্র রয়েছে।

এরা দেখতে খুব আকর্ষণীয় এবং উজ্জ্বল।

রেল লাইনটি রাস্তার মাঝ দিয়ে গেছে।

ছবিটিতে একটি গির্জার ভিতরের দৃশ্য দেখা যাচ্ছে।

রাস্তার দুইপাশে সবুজ গাছপালা রয়েছে।

দূরে একটি সাদা রঙ্গের বাড়ি দেখা যাচ্ছে।